তার পিছনেও একটি জঙ্গল আছে।

এটা হলো একটা পার্ক ।

সামনে লাল কালারের একটা ফুল গাছ আছে।

স্কুটির সামনে একটা ওয়াল আছে।

আছে ।

আঃ বিয়ের প্রোগ্রাম উম পূজার প্রোগ্রাম হচ্ছে।

একটা বাইক স্কুটি আছে।

বিল্ডিংটার সামনে রাস্তা আছে।

কিছু কলা আছে কিছু মৌসম্বি আছে নীচে জল ভরা আছে বৃষ্টি হয়েছে।

উপরে অনেকগুলো লাইট আছে সামনে ফ্যান আছে ঐপাশে গাড়ি বাইকের পোস্টার আছে।

এখানে অনেক আছে।

এখানে অনেকগুলো ওয়া ওয়াইন শপ আছে।

অনেকগুলো গ্লাস আছে লোহার গ্লাস স্টিলের গ্লাস পিছনে একটা মানে পিছনে একটা জিনিস আছে।

এরম একটা জায়গা আছে পার্কিং স্পট ।

এপাশে বাউন্ডারি আছে।